উপরে অনেকগুলি সাদা লাইট দেখতে পাচ্ছি।

পিছনের আকাশটি ঘোর অন্ধকার হয়ে দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

রাস্তার মধ্যে দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে।

মানুষটি জিন্সের প্যান্ট পড়ে দেখতে পাচ্ছি।

মাঠের মধ্যে দুইটি বাইক দেখতে পাচ্ছি।

প্লেটের উপরে কতগুলি খাবার রয়েছে।

খাবারগুলি উপরে বিভিন্ন রকমের সস দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

টেবিলের পাশে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

ভিতরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে দেখতে পাচ্ছি।

দোকানগুলির সামোনে কয়েকগুলো গাড়ি দেখা যাচ্ছে।

মন্দিরের সামনে একটি খোলা মাঠ রয়েছে।

একজন মানুষের হাতে একটি বাটি দেখা যাচ্ছে।

আমরা এখানে একটি খোলা জায়গা দেখতে পাচ্ছি।

বাটিগুলোতে বিভিন্ন সবজি রাখা রয়েছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

রুমের ভেতরে একটি বড় চেয়ার আছে।

জঙ্গলের সামনে একটি ফাঁকা রাস্তা রয়েছে।

বাইক গুলিতে কজন মানুষ দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকগুলি বাইক দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেক জিনিসপত্র সাজানো আছে।

টেবিলএর উপরে অনেকগুলো কাঠের জিনিস দেখা যাচ্ছে।

রাস্তার পাশে দুই তিন জন মানুষ রয়েছে।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালা দেখতে পাচ্ছি।

তসরের উপরে একটি প্লেট দেখা যাচ্ছে।

প্লেটের ওপরে অনেকগুলো জিলিপি রাখা আছে।

আমরা এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি।

রাস্তার মাঝখানে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে।

সামোনে একটি বসার বেঞ্চি আছে।

উপরে একটি বড় পোস্টার লাগানো রয়েছে।